এবং দোকানের যে র্যাকগুলো আছে সেগুলো শাড়ি দিয়ে ভর্তি।

একজন নীল রঙ্গের শার্ট পরা লোক দোকানের ভেতরে বসে আছে .

মাঠের মধ্যে অনেকগুলো গরু ঘাস খাচ্ছে.

এবং একটি ছেলে বাইক নিয়ে মাঠের ওপর দিয়ে যাচ্ছে .

পুতুল দুটো খুব সুন্দর করে জামা পরিয়ে সাজানো হয়েছে .

ব্যাঙ্কটির অন্য কেবিনগুলো ফাঁকা দেখা যাচ্ছে .

ব্যাঙ্কটিতে দুটো এ_সি দেখা যাচ্ছে .

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি দোকানের ছবি.

বয়াম গুলিতে অনেক রকমের ড্রাই ফ্রুটস দেখা যাচ্ছে.

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি মসজিদের ছবি।

ছবিটি একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে নিদর্শন।

ছবিটিতে দুজন লোক দুই দিকে যাচ্ছে .

রাস্তার পাশেই দোতালা বিল্ডিং দেখা যাচ্ছে .

এবং বিল্ডিংটির চারপাশে অনেক রকম গাস-গাসালি দেখা যাচ্ছে .

মাঠটির পাশেই একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

এবং নীচে একজন লোক ফোন এ কারোর সাথে কথা বলছে।

এবং পাহাড়ের ওপরে একটি টাওয়ারও দেখা যাচ্ছে .

এবং এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি গাছ ভেঙে পড়ে আছে।

দোকানটির নাম হচ্ছে তন্দুরি চায় .

ছেলেটি পরনে টুপি জ্যাকেট এবং নীল রঙের জিন্স পরা আছে।

দোকানের মধ্যে কতগুলো সাদা রঙের চেয়ার দেখতে পাচ্ছি।

মাঠের মধ্যে অনেকগুলো ফুলের গাছ লাগানো আছে।

দোকানের সামোনে একটি পুতুল দাঁড়া করানো আছে .

এবং দোকানের পেছনের রেকে -এ অনেকগুলো জামাকাপড় দেখা যাচ্ছে।

এবং সামনে একটি সাইনবোর্ডে ল্যাখা আছে ফিফটি পার্সেন্ট অফ সেল ।

মন্দিরটির উপরে লেখা আছে শ্রী শ্রী মা করুণাময়ী মন্দির.

যেখানে তিনজন প্লেয়ার তারা খেলার অনুশীলন করছে.

এবং এখানে দুটো সুন্দর ময়ূরের মূর্তিও দেখা যাচ্ছে .

এ দোকানের মধ্যে অনেক খাবারের জিনিস ঝুলিয়ে রাখা আছে.

সামোন দিয়ে একটি লোক নীল গেঞ্জি পড়ে হেঁটে হেঁটে যাচ্ছে।

এবং বিল্ডিং -টির সামোনে আরেকটি লম্বা তালগাছ দেখতে পাচ্ছি।

এই ছবিটির মধ্যে একটি রাস্তা দেখতে পাচ্ছি।

এই ছবিটির মধ্যে আমরা একটি ঘরের ছবি দেখতে পাচ্ছি।

ছবিটির মধ্যে একটি হাইওয়ে দেখতে পাচ্ছি।

ডিভাইডার গুলো হলুদ এবং কালো রং করা.

দোকানের ওপরে লেখা আছে দা হেভেন .